হ্যাঁ একটা বড় বিল্ডিং দেখা যাচ্ছে অনেকগুলো সাইকেল দেখা যাচ্ছে আ রাস্তাটা একটু ভিজে ভিজে আছে বটে।

আ আ একটা দূরে একটা আ উম পোল দেখতে পাচ্ছি বটে।

খুব সুন্দর একটা জল দেখতে পাচ্ছি। নীল নীল। জলের ভেতরে আবার বড়ো বড়ো জলে নামার জন্য স্লেপ কাটার জায়গা আছে বটে। দূরে অনেক নারকাল গাছ দেখা যাচ্ছে। আকা-আশটি কি সুন্দর।

খানে চারপাশে ঘেরা একটা আ জাল দিয়ে ঘেরা একটা ঘর দেখতে পাচ্ছি। ঘরের ভিতরে কটা ছোট ছোট খরগোশ আছে।

খুব সুন্দর জায়গা বটে সামনে ছোট্ট পারা খালের মতো সেখানে জল আছে অনেকগুলো লোকজন আছে বটে।

এখানে একটা বড়ো বিল্ডিং দেখতে পাচ্ছি-ই অনেক বড়ো। তিন তলা হবে লাইট দিয়েছে এ ঝুলানো আছে সা--